লাল কালারের একটা বাক্স আছে এবং পাশে একটা মহিলা চুল ছেড়ে দাঁড়িয়ে আছে।

এবং একজন লোক বসে আছে নীল কালারের এর গেঞ্জি পড়ে। । পাশে অনেক গুলো চায়ের টেবিল আছে। চেয়ারের কালার হচ্ছে বাদামী এবং--

কোনো পার্টির সংস্থা বলে মনে হচ্ছে। সেখানে দুটো ভারতে-- তিনটে ভারতের জাতীয় পতাকা লাগানো আছে |